লিব্রিঅফিস বেস এর এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা ডাটাবেস নকশা সংক্রান্ত নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা করবো আমাদের ডাটাবেস এর উদ্দেশ্য নির্ধারণ প্রয়োজনীয় তথ্য খোঁজা এবং সংগঠন
তথ্যকে টেবিলের মধ্যে বিভক্ত করা
ডাটাবেস নকশা আসলে কি
ডাটাবেস নকশা হলো একটি ডাটাবেস এর একটি বিস্তারিত তথ্য কাঠামো নির্মান করার প্রক্রিয়া
একটি ডাটাবেস এর কাঠামো ভালো হলে সেটি সাম্প্রতিক সঠিক এবং সম্পূর্ণ তথ্য প্রদান করতে পারে
যার অর্থ আপনি বিভিন্ন পর্যায়ে আপনার তথ্যর অখণ্ডতা নিশ্চিত করতে পারেন
তথ্য প্রক্রিয়াকরণ এবং প্রতিবেদন নির্মান করতে পারেন
এবং তথ্য সহজে পরিবর্তনও করতে পারেন
ডাটাবেস নকশা প্রক্রিয়াটি নিম্নলিখিত ধাপগুলি নিয়ে গঠিত ডাটাবেসের উদ্দেশ্য নির্ধারণ
প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করে সংগঠিত করা
টেবিলের মধ্যে তথ্য ভাগ করা
তথ্যর অংশগুলি কে কলাম -এ পরিবর্তন করা
প্রধান কী নির্দিষ্ট করা
টেবিলের সম্পর্কগুলি গঠন করা
টেবিলের নকশা পরিমার্জিত করা
নর্মালাইজেশন নিয়মাবলী প্রয়োগ করা
এবং পরিশেষে ডাটাবেস পরীক্ষা করা চালান এবং রক্ষনাবেক্ষণ করা
ঠিক আছে প্রথম ধাপে যাওয়া যাক অর্থাত আমাদের ডাটাবেস উদ্দেশ্য নির্ধারণ করা
একটি সহজ গ্রন্থাগার অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করা যাক
একটি গ্রন্থাগারে সাধারণত বই থাকে
এবং সেই বইগুলি নথিভুক্ত সদস্যদেরকে দেওয়া হয়
সুতরাং আমাদের একটি লাইব্রেরী অ্যাপ্লিকেশন প্রয়োজন যা বই এবং সদস্যদের তালিকা বজায় রাখবে
এবং যাতে সদস্যদেরকে দেওয়া বই সংক্রান্ত তথ্য থাকবে
আমাদের প্রথম ধাপ হলো প্রয়োজনীয় তথ্য খুঁজে সংগঠিত করা
এখানেই সব ধরনের তথ্য জড়ো করা হবে যা আমরা ডাটাবেসের মধ্যে বিভন্ন রেকর্ড এ রাখতে চাই
এখন আমরা লাইব্রেরী application এর উদ্দেশ্য জানি তাহলে তথ্যের অংশগুলিকে সনাক্ত করা যাক
এখানে বইগুলি রয়েছে
একটি বই এর শিরোনাম লেখক প্রকাশক এবং মূল্য আছে
আমরা কোনো লেখক এর জন্মতারিখ এবং তিনি কোন দেশে জন্মেছেন সেই তথ্য সংরক্ষণ করতে পারি
আমরা প্রকাশক এর নাম ঠিকানা ও ফোন নম্বর সংরক্ষণ করতে পারি
এছাড়াও রয়েছেন গ্রন্থাগারের সদস্যরা যাদের নাম ফোন নম্বর ও ঠিকানা আছে
যখন একটি বই কোনো সদস্যকে দেওয়া হয় তখন সেই বই দেবার তারিখ ফেরত নেবার তারিখ আসলে যেদিন ফেরত দেওয়া হয়েছে এবং আদৌ ফেরত দেওয়া হয়েছে কিনা সেই তথ্যগুলি থাকে
এই আলাদা আলাদা অংশগুলিকে অ্যাট্রিবিউটস বা বৈশিষ্ট্যাবলী বলা হয়
এই বৈশিষ্ট্যাবলীর প্রত্যেকটি হলো এই টেবিল সম্ভাব্য কলাম
এখন আমাদের মনে এরকম প্রশ্ন আসতে পারে160 কোনো প্রকাশক গ্রন্থাগারে নতুন বই সরবরাহ করলে কিভাবে আমরা সেই তথ্য যুক্ত করব160
কিভাবে আমরা গ্রন্থাগারের সদস্যদের একটি তালিকা তৈরি করব
কোনো সদস্য ছেড়ে দিলে অথবা তাঁর ঠিকানা পরিবর্তন করতে চাইলে তাহলে কি হবে
কোনো সদস্য বই ফেরত দিলে কিভাবে সেই তথ্য পরিবর্তন হবে160
আমরা কি কি ধরনের প্রতিবেদন তৈরী করতে চাই160
অধিকাংশ পাঠক কোন বই পড়েন160
এবং কিভাবে আমরা সেই বইগুলির একটি তালিকা তৈরী করবো যেগুলি ফেরত দেবার তারিখ হয়ে গেছে কিন্তু সেই সদস্য এখনো বইটি ফেরত দেননি
এখন আমরা আমাদের কাছে প্রয়োজনীয় তথ্য রয়েছে দেখা যাক কিভাবে এই তথ্য টেবিলে ভাগ করা যায়
আমরা আমাদের তথ্য এর অংশগুলিকে বা বৈশিষ্ট্যাবলী কয়েকটি প্রধান ভাগ বা বিষয়ে ভাগ করে নেব
প্রত্যেকটি ভাগ তারপর একটা টেবিল হয়ে যাবে
এইভাগে ভাগ করার পর এখন স্ক্রিন এ যেমন দেখা যাচ্ছে মোটামুটিভাবে এইকটি টেবিল তৈরী হযে যাবে
এখানে প্রধান বিষয়গুলি বা ভাগগুলি হলো বই এবং সদস্য
অতএব প্রথমে দুটি টেবিল নিয়ে কাজ শুরু করা যাক বই এর জন্য একটি এবং সদস্যদের জন্য একটি
আমাদের বই টেবিলটি বিষদভাবে দেখা যাক
এতে ১০ টি বৈশিষ্ট বা কলাম রয়েছে যেগুলি আমরা আগেই স্থির করে নিয়েছিলাম
শিরোনাম লেখক প্রকাশক প্রকাশকের ঠিকানা প্রকাশকের শহর প্রকাশকের ফোননম্বর প্রকাশনার সাল মূল্য লেখকের জম্ন তারিখ এবং লেখকের দেশ
এখন দেখা যাক এই তথ্যগুলি টেবিল এ কেমনভাবে প্রদর্শিত হয়
লক্ষ্য করুন প্রতিটি সারি বা রেকর্ড এ কোনো বই সেটির লেখক এবং প্রকাশকের সম্পর্কে তথ্য রয়েছে
কিন্তু এই টেবিল নকশাতে দুটি ত্রুটি রয়েছে
একই লেখক বা একই প্রকাশক এর অনেকগুলি বই আছে থাকতে পারে
তাই দেখুন এই টেবিলে লেখক এর বিবরণ ও প্রকাশক এর বিবরণ অনেক বার পুনরাবৃত্তি হয়েছে
যার জন্য কম্পিউটারের ডিস্ক এ অনেক জায়গা নষ্ট হচ্ছে
এবং এই নকশার একটি দ্বিতীয় সমস্যা হল এরফলে ডাটাবেসের মধ্যে অ্যানোমালি হবার ঝুঁকি রয়েস
একটি অ্যানোমালি আসলে কি
এটা হলো ডাটাবেসের মধ্যে কোনো একটি ত্রুটি বা অসঙ্গতি
অনোমালীয় তিন ধরনের হয়
প্রথমটি হলো ইনসারশন অ্যানোমালি যা কোনো নতুন রেকর্ড যোগ করার সময় ঘটতে পারে অথবা যখন কোনো একটি অ্যাট্রিবিউট ডাটাবেসের মধ্যে যোগ করা যায় না যদি না অন্য কিছু অ্যাট্রিকিউট আগে থেকে ডেটাবেস এ উপস্থিত থাকে
উদাহরণস্বরূপ ধরা যাক পেঙ্গুইন নামে একটি নতুন প্রকাশক রয়েছে
কিন্তু বর্তমান টেবিলের নক্সাতে আমরা ডেটাবেস এ পেঙ্গুইন এর সম্পর্কে বিস্তারিত তথ্য যোগ করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তাদের অন্তত একটি বই গ্রন্থাগারে আসছে
দ্বিতীয়টিকে ডিলিশন অ্যানোমালি বলা হয়
যা কোনো রেকর্ড মুছে ফেলার সময় ঘটতে পারে
এক্ষেত্রে কোনো একটি সারি বা একটি রেকর্ড মুছে ফেলার সময় প্রয়োজনের অতিরিক্ত তথ্য মুছে যায়
উদাহরণস্বরূপ দেখুন আমাদের গ্রন্থাগারে ওরিয়েন্ট পাবলিশার্স এর শুধুমাত্র একটি বই আছে প্যারাডাইজ লস্ট এখন যদি আপনি এই রেকর্ডটি মুছে দেন তাহলে আমরা ওরিয়েন্ট পাবলিশার্স এর সব তথ্য হারিয়ে ফেলব
এবং এর সাথেই আমরা লেখক জন মিল্টন সম্পর্কেও তথ্য হারিয়ে ফেলব
এবং সবশেষে রয়েছে আপডেট অ্যানোমালি
কোনো রেকর্ড পরিবর্তন করার সময় এই সমস্যা দেখা দেয়
উদাহরণস্বরূপ ধরা যাক কেমব্রিজ পাবলিশার্স এর ঠিকানা পরিবর্তন হয়েছে
এখন এই প্রকাশক এর ঠিকানা কলাম পরিবর্তন করার সময় আমাদের একাধিক জায়গায় এই পরিবর্তনটি করতে হবে
আমাদের ক্ষেত্রে দুটি জায়গায়
এবং যদি ধরুন কেমব্রিজ হাজারটি বই সরবরাহ করতো তাহলে আমাদের হাজারটি রেকর্ডে ঠিকানা পরিবর্তন করতে হত
এক্ষেত্রে এটা হতেই পারে যে এক জায়গায় ঠিকানা পরিবর্তন করলেন কিন্তু অন্যান্য স্থানে পরিবর্তন করতে ভুলে গেলেন
এরফলে তথ্য সঠিক ভুল হয়ে যেতে পারে এবং তথ্যর অখণ্ডতা ক্ষুন্ন হতে পারে
কিভাবে আমরা এই সমস্যার সমাধান করব
আমাদের পুনরায় নকশা করতে হবে যাতে প্রতিটি তথ্য শুধু একবারই থাকে
যদি একই তথ্য একাধিক স্থানে পুনরাবৃত্তি করা থাকে তাহলে সেই তথ্য একটি পৃথক টেবিলে রাখা উচিত
দেখুন কিভাবে এটি করা হয় এখন আমরা বুকস টেবিল টিকে বুকস অথর্স এবং পাবলিশের টেবিলে ভাগ করেছি
লক্ষ্য করুন প্রতিটি টেবিলের কলাম গুলি শুধুমাত্র একটি বিষয় বা একটি সত্তা সম্পর্কে তথ্য সঞ্চয় করছে
এই ভাবে প্রকাশক সংক্রান্ত তথ্য শুধুমাত্র একটি টেবিল প্রকাশক টেবিলের ভিতরেই নথিভুক্ত করতে হবে
একইভাবে অথর্স টেবিলটি আলাদাভাবে থাকায় আপনাকে লেখক সংক্রান্ত তথ্য ও শুধু একবারই নথিভুক্ত করতে হবে
আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখবো কিভাবে এই সমস্ত টেবিলগুলিকে আবার বুকস টেবিলের সাথে সংযুক্ত করা যেতে পারে
এখানেই লিব্রিঅফিস ডাটাবেস ডিজাইন সংক্রান্ত টিউটোরিয়াল এর প্রথম ভাগ সমাপ্ত হলো
সংক্ষেপে আমরা ডাটাবেস ডিজাইন সম্পর্কে নিম্নলিখিত বিষয়গুলি আলোচনা শিখেছি আমাদের ডাটাবেস এর উদ্দেশ্য নির্ধারণ
প্রয়োজনীয় তথ্য খোঁজা এবং সংগঠন
টেবিলের মধ্যে তথ্য ভাগ করা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
এই প্রকল্পটি httpspoken tutorialorg দ্বারা পরিচালিত হয়
এই সম্পর্কে আরও তথ্য নিম্নলিখিত লিঙ্ক থেকে পাওয়া যায়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
এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়